কাঁচ এবং তার পাশেই রয়েছে একটি জঙ্গল মতো এবং বাড়িটা পুরো ফাঁকা এখানে কোনো জনবসতি নেই এবং বাড়িটা খুবই পুরো--

এটি একটি হোটেল এবং রেস্টুরেন্ট | এখানে আ রুম রেন্ট - ও পাওয়া যায় | এবং এটি একটি রেস্টুরেন্ট খুব নামি দামি রেস্টুরেন্ট | এখানে মানুষ আসে ।

অনেক শিক্ষক রয়েছেন যারা শিক্ষার্থীদের কম্পিউটার শেখায় ।

এটি একটি ফার্মাসি এবং ইনি হলেন এই ফার্মাসির মালিক। ফার্মাসিটা অনেকটা জায়গা নিয়ে তৈরী করা হয়েছে।

এবং দেখে মনে হচ্ছে চার্চ -এর ভিতরটি অনেকটা বড়ো জায়গা নিয়ে তৈরী হয়েছে এবং আশেপাশে তো খুব সুন্দর একটি পরিবেশ ।

একজন বন্ধু এখানে এসে কফি খাচ্ছে সেই কফি খাওয়ারই একটি ছবি তিনি তুলেছে এবং পাশে একজন কফি হাতে নিয়ে রয়ে--

শপ এখানে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে এবং এখানে দুটো কিনলে একটি ফ্রি একটি অফার রয়েছে। তাই এখানে অনেক মানুষ আসছেন তাদের নিত্যি প্রয়োজনীয় জিনিস কেনার জন্য এবং সামনে রয়েছে একটি রাস্তা।

এটি অনেক বড়ো একটি নদী এবং নদীর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে লঞ্চ। ঘাটে লঞ্চ রয়েছে এবং অনেক যাত্রীরা এই লঞ্চ ঘাটে এসে-

লঞ্চের মাধ্যমে গঙ্গার এদিক থেকে ওদিকে যায় | মানে এপার থেকে ওপরে | আর এটা যে সম্ববত একটি গঙ্গা নদী বলে মনে হচ্ছে যেটা অনেক বড়ো ।

অনেক মানুষ আসছেন দর্শন করতে এবং প্যান্ডেল -টাকে দেখার জন্য | এখানে একজন ভদ্রলোক তার বাচ্চাকে নিয়ে প্যান্ডেল -র ভেতরে প্রবেশ করছে | এবং সাথে একটি গাড়ি দাঁড়িয়ে রয়েছে |

এটি গঙ্গা -র একটি ঘাট গঙ্গা -র ঘাটটি খুব সুন্দর করে আলোক সজ্জা দিয়ে সাজানো হয়েছে এখানে। বহু মানুষ আসেন এবং বসে নিজেদের সময় কাটান ।

এটি একটি স্কুল ঘরের মতো কিন্তু এখানে আপাতত আ টিটেনাস ভ্যাকসিন দাওয়া হয় | এখানে অনেক মানুষ আসে ।

ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। নিজেদের মধ্যে কথা বলছেন । একটি আ মহিলা বসে আছেন অপেক্ষা করছেন এবং একজন ভদ্রলোক ওখানে আ দাঁড়িয়ে আছেন।